দোকান এখানে কয়েকটি জামা কাপড় টানানো টাঙানো আছে কয়েকটি জামা কাপড় ভাঁজ করে তাকে সাজানো রয়েছে। কয়েকটি জুতো সাজানো রয়েছে তাকে । তাক গুলির রং সম্পূর্ণ কালো। জুতো এবং জামা কাপড় বিভিন্ন--

দোকান দোকানটির রং টি খুব সুন্দর কালো কমলা সবুজ সাদা দোকানটির পিছনে একটি সাদা বাড়ি আছে। বাড়ির সামনে কতো গুলি গাছ রয়েছে। গাছ গুলির সামনে দিয়ে তার চলে গেছে। দোকানটির --

একটি মন্দির মন্দিরটি খুব বড়ো খুব সুন্দর মন্দিরটির রং ধূসর ও সাদা মন্দিরটির ভেতরে রং কালো মন্দিরটির ভেতরে সবাই প্রবেশ করছে এবং বাইরে বেড়াচ্ছে মন --

এটি তিনটি স্তম্ভ দ্বারা গঠিত মন্দিরটির সামনে কতো গুলি সিঁড়ি রয়েছে | মন্দিরটির প্রবেশ পথ লাল রঙের মন্দিরটির গায়ে কতো গুলি মূর্তি বসানো মূর্তিগুলির রং সোনালী রঙের ।